দুটো ষাঁড় দাঁড়িয়ে আছে দুটো ষাঁড় মুখে মুখ দিয়ে আছে দড়ি বাধা আছে ওরা জলেতে দাঁড়িয়ে আছে।

এটা একটা পুজোর প্যান্ডেল অনেক লোকের ভিড় এখানে । প্যান্ডেল -টা খুবই ভালো অনেক ডিসাইন করা একটা লোক এর একটা বৌ নীচে দাঁড়িয়ে আছে |

এর বৌটা কান শাড়িটা ঘিয়ে কালার এর একটা লোক ব্লেজার পরে নীল কালার এর পকেটে হাত--

লাল কালার -এর উম পাশে একটা সিংহ আছে মহিষাসুর আছে। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আছে অনেক লোক--

একটা বৌ বসে আছে তার শাড়ি নীল কালার -এর একটা মেয়েও বসে আছে তার সা-আ জামাটা হলুদ কালার -এর এর একটা লোক পকেট -এ হাত--

একটা বাড়ির সামনে বাগান দুটো বাড়ি আছে ।বাড়ির ছাদে টাওয়ার বসানো আছে। টাওয়ার থেকে অনেক তার গেছে |

একটা লোকের হাতে একটা কালো কা কালার -এর পলিথিন আছে অনেক একটা গাছ আছে ওপরের টিন -এর চালা করা আছে।

এটা তিনটে রথের ছবি দেওয়া আছে উম-উম খুব সুন্দর কারুকার্য করা আছে টিনের যা টিনের জালনা দিয়ে ঘেরা আছে অনেক লোক দাঁড়িয়ে আছে।

অনেক রকম কালারিং লাইট জ্বলছে নীল লাল সবুজ বেগুনি-ই উম লোহার রেলিং দিয়ে ঘেরা আছে।

এটা একটা মন্দিরের ছবি মন্দিরের উপরে অনেকগুলো আলো জ্বলছে মন্দিরের চূড়াটা ।

এটা সাদা কালার -এর লেখা আছে ।আর উপর টা নীল কালার -এর। দুটো দরজা খোলা আছে লোহার দরজা। উঁ রাস্তা চলে গেছে রাস্তার দু ধরে গাছ আছে |

এটা দূর্গা ঠাকুরের প্রতিমা- এখানটায় আ এইতো সোনালী কালার এর রং করা আছে ঠাকুর টা সাদা লালে সাড়ি পরে আছে বামুন ঠাকুর পুজো করছে।

একটা বুট পরে আছে কালো কালার হাতে একটা বোতল আছে অনেক গাছপালা আছে সবুজ কালার চার্চ -টার রং সবুজ কালার -এর ।আর--

ইটা একটা বই এর দোকান । অনেক বই আছে । উম চারটে ঠাকুরের মূর্তি বসানো আছে |